আর এখানে পানি অনেক ভারিও দেখতে পাওয়া যাচ্ছে।

পাশে চতুর্দিকে এখানে অনেকগুলি গাসপালাও দেখতে পাওয়া যাচ্ছে।

এই দুকানের ভিতরে একটি শোকেস দেখতে পাওয়া যাচ্চে।

দোকান ঘরের ভিতরে আরো দুই তিন জন মানুষকে দেখা যাইতেছে আর কার বাইরের মধ্যে একটি বাইকও রাখা আছে।

আর এখানে দুইটা ফোর হুইলার গাড়িও দেখতে পাওয়া যাইতেসে।

আর এই ঘটির মধ্যে দুইটি দুকান দেখতে পাওয়া যাচ্ছে দুকানে উঠার জন্য কয়েকটি সিঁড়ি দেওয়া আছে।

এখানে শোকেজের ভিতরে অনেকগুলো বালা কানফুল নাকের ফুল এবং সড়া ইত্যাদি দেখতে পাওয়া যাইতেসে অনেকগুলো আংটিও দেখতে পাওয়া যাইতেসে।

আর এই রাস্তার পাশে অনেকগুলা ছোট ছোট ঘর দেখতে পাওয়া যাইতেছে রাস্তার দুই পাশে অনেকগুলা ছোট বড় গাছপালাও আসে।

তাদের মাথার মধ্যেও কয়েকটি মালার মত জিনিস লাগানো রয়েছে।

আর এখানে কয়েকটি সুন্দর সুন্দর জিনিসও দেখতে পাওয়া যাচ্ছে দরজাটি গ্লা দিয়ে লাগানো রয়েছে।

অনেকজন ছাত্রছাত্রী তারা কলেজের মধ্যে প্রবেশ করিতেসে আর এই কলেজের বাউন্ডারিটা রয়েছে ওয়াল করা।

এটি একটি অফসেন প্রিন্টার এটি একটি কার্টোনে করে মোর্তি আসে।

আর এখানে কয়েকটি মধ্যে বিভিন্ন ধরনের মোডল রয়েছে।

রাস্তার পাশে একটা সাইনবোর্ডও রয়েছে।

আর এখানে রয়েছে স্টিল রোলিং ফলস সিলিং আরও এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায় এইসব বলে একটা পোস্টার লাগানো রয়েছে।

এই ছবিটির মধ্যে একটি বনাঞ্চলের মতো দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

রাস্তার পাশ দিয়ে দুইজন মানুষ একই সাথে হাঁটিয়া আসিতেসে।

এই ছবিটির মধ্যে একটা বড়ো একটা শহরের দেখা যাইতাসে।

ছবিটি অনেক ওপর থেকে তোলা হয়েছে।

এই ছবিটির মধ্যে একটি রুমের দৃশ্য দেখতে পাওয়া যাইতেসে।

এই ছবিটির মধ্যে ছোট্ট একটি রুম দেখতে পাওয়া যাইতেসে আর এই রুমের ভিতরে দুইজন ব্যক্তি বসে আসে তাদের সামোনে একটি টেবিল রয়েসে।

তাদের পিছনে একটি শোকেস রয়েছে শোকেস দিয়ে শোকেসটি কাঠের দিয়ে তৈরি আর সামনে গ্লাস আর এই শোকেসটির ভিতরে অনেকগুলা ঔষধ রইতেছে।

তাদের খেলার মাঠের পেছনে একটি বড়ো গ্রামের মতো দেখতে পাওয়া যাইতেসে এখানে অনেকগুলা গাসপালা বড়ো বড়ো গাসপালা দেখতে পাওয়া যাচ্ছে।

পাশে অনেকগুলা কলমের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

একটি ফেবিকুইকের পাতাও দেখতে পাওয়া যাচ্ছে।

আরও এখানে একটি বালটিও দেখতে পাওয়া যা--

আর এখানে ঘরের ভিতরটি খুবই সুন্দর এবং এখানে খুবই সুন্দরভাবে কাজ কাম করিতেসে।

এখানে কারেন্টের কিছু পে অয়ারও দেখতে পাওয়া যাইতেসে।

আর এই চিপসগুলা সবই লটকানো অবস্থায় রাখা হয়েছে।

আরও একটি বরতন আছে বরতনের উপরে অনেকগুলো আটা দেখতে পাওয়া যাচ্ছে।

এই ইস্কুলের সামনে একটি ছোট্ট একটি মাঠ রয়েসে।

এই ছবিটির মধ্যে একটি স্টেজের দৃশ্য দেখতে পাওয়া যাইতেসে আর এই স্টেজের মধ্যে চা চারপাঁচ জন মানুষ এখানে বসতে দেখা যাইতেসে।